কিন্তু পার্ক টি একেবারেই অসম্পূর্ণ চতুর দিকে তারা কাটির জাল দিয়ে আটকানো।

এনে একটি দেখতে পাওয়া যাচ্ছে। নদীর জল লাল রঙের দেখতে পাচ্ছি নদীর আশেপাশে অনেক গাছপালা ঝোপ জঙ্গল রয়ে--

দূরে পর্দা দেওয়া একটা জানালা দেখতে পাচ্ছি ছোট ছোট পর্দা দেওয়াও জালনা রয়েছে সামনেটি মার্বেল -এর তৈরি ঘরটি মোটামুটি সা --

আমরা সামনে একটি ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি দূরে রয়েছে একটি সাদা রং এর পুরনো বিল্ডিং যেটি দোতলার তাদের জানলা দেখা যাচ্ছে সামনে একটি রয়েছে।

এখানে কমলা আর হলুদ রঙের একটা ব ব বিল্ডিং দেখতে পাচ্ছি। যেই বিল্ডিংটার কে কফি শপ । সামনে এক--

এখানে-এ একটি-ই উম ঘর দেখা যাচ্ছে যেটা লাইট দিয়ে সাজানো।

নে কতগুলো দোকান দেখা যাচ্ছে দোকানগুলো দোতালা একতালা দুটো দুটোতেই আছে সামনে একটি বন্ধ উম দোকান দেখা যাচ্ছে যেটার সাটারটা নামানো ।

এখানে হিরো ট্রেডার্স -এর হিরো স্প্রিন্ট নামে একটা কোম্পানি রয়েছে। সামনে দেখা যাচ্ছে একটি কাঁচের দরজা।